দূর দূর থেকে পেশেন্ট আসছে। খুব বড় হসপিটল ।

এখান থেকে শরীর টাও পুরা ফিট রাখে এবং--

ক-অ পরে হয় এই ইস্কুল -টো তে অনে-এ-ক ছোট ছেলেরা এখানে পড়বার--

নিজের বাবা মায়ের সঙ্গে এখানে আছে অ-অ--

আসছে এবং দূর দূর থেকে লোক আ-ই-সছে মেলা দেখতে।

এই এ.টি.এম -এ অনেক ভিড় থাকে। এটা ব্যাঙ্ক এর এ.টি.এম ব্যাঙ্ক ।

হুম কোনো ফাঙসান -এর আয়োজন হয়েছে।